মেলায় এরম ভাবে ছোট ছোট--

এখানে গড়িয়াহাটের ম-ত নিউ মার্কেট স্প্লানেড -এ এরকম স্টল দেখা যায়।

মানুষ রাস্তার ধারে চলতে চলতে যে কোনো ফল নিয়ে যেতে পারে।

এই রাস্তার ধারে ধারে-এ কয়েকটা পেট্রোল পাম্প দেখা যায়।

জেব্রা দেখতে অনেক সুন্দর হয় সাদা কালো গায়ে ডোরা ডোরা দাগ থাকে।

যাদের হাতে বেশি টাইম থাকে না জামা নিজে আয়রন করার --

যাতে আমন্ত্রিত ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করা হয় এবং দেখতেও ভালো লেগে থাকে।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এটি একটি সরকারি ব্যাঙ্ক এবং অনেক বড়ো ব্যাঙ--

ইয়োলো ট্যাক্সি হচ্ছে একটি অফলাইন ট্যাক্সি । যেটি হচ্ছে কলকাতার হেরিটেজ তবে এখন ওলা উবের এর যুগে এর চল যথেষ্ট কমে গেছে।

তাছাড়া এই বিল্ডিং - টা বানিয়ে থাকে রাজমিস্ত্রি।

গেট নাম্বার টু এর সামনেটা ছোটো ছোটো চারা গাছ বা ফুল দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে।

ভাড়াও কম মানুষে এক জায়গা থেকে অন্য জায়গায় সহজেই পাঠিয়ে দিতে পারে।

সাধারণত কোনো ক্রিকেট প্রাক্টিসিং -এর জন্যে বা বাচ্চাদের খেলার জন্যে এরম ধরণের অনেক উদ্যান বানানো হয়।